এখানে দোতলা একটা শপ দেখতে পাচ্ছি কয়েকজন লোকজন দেখতে পাচ্ছি দুটো লোক একটা বাইকের সামনে দাঁড়িয়ে হেলমেট রাখছে-এ।

ছবিটা বেশ অনেক সুন্দর লাগছে কফি শপ -টাও দেখতে অনেক ভালো-ও।

অনেক সুন্দর একটা জায়গা-আ ছবিটাতে খুব সুন্দর লাগছে ছবিটা খু--

বিল্ডিংটা পুরোপুরি ভাবে কালার করা হয়নি।

ছবিতে আমরা দেখছি-ই এটা একটা নৃত্য সেন্টার যেখানে নৃত্য সেখান হয়।

যেখানে-এ বেশ কয়েকজন নৃত্য শিখতে এসেছে তার মধ্যে ছোট বাচ্চাও দেখতে পাচ্ছি ।

বাড়িতে কলেজ স্কুলে টেরেসে অনেক সুন্দর গাছ।

এই ছবিতে আমরা একটা অ্যামুনিহারের দোকান দেখতে পাচ্ছি মুদিখানা দোকান দেখতে পাচ্ছি এই মুদিখানার দোকানে অনেক ধরণের জিনিসপত্র রয়েছে মানুষের নিত্য প্রয়োজনীও জিনিসপত্র।